একটি সিনেমা হল -এর টিকিট কাউন্টার -এর দৃশ্য দেখানো হয়েছে।

একটি রিক্সা -এর ভিতরে একজন মানুষ বসে রয়েছে এবং এই রিকশা -টির বাঁদিকে অনেকগুলো জঙ্গল রয়েছে ।

এই রাস্তার দৃশ্য দেখানো হয়েছে রাস্তার মধ্যে একটি ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পাশে একটি বাইক উম পার্কিং করা রয়েছে।

যার সামনে অসুর রয়েছে মহিষ রয়েছে এবং কার্তিক গণেশ সরস্বতী লক্ষী মূর্তি দেখা যাচ্ছে এবং সামনে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে।

বড়ো ফটো লাগানো রয়েছে এবং উ-ম- গেটের বাইরে একটি বাইক পার্কিং করা হয়েছে।

একটি কাউন্টার -এর মধ্যে একজন লোক দাঁড়িয়ে রয়েছে এবং সাইড - এ একটি চেয়ারের মধ্যে একজন মহিলা বসে রয়েছে